এই সমীর বুক স্টলে আমরা নানা ধরনের বই রাখা আছে দেখতে পাচ্ছি এই সমীর বুক স্টলে -এ নানা ধরনের বই পাওয়া যায় এই সমীর বুক স্টলে -এর সাইডে আমরা অনেক দোকান দেখতে পাচ্ছি।